মানুষজন আসা- যাওয়া করা এবং তার সাথে সাথে ফটো - ও তুলছে।

ফোর হুইলার রাখা রয়েছে।

দাঁড়িয়ে আছে এবং মন্দিরের দুপাশে গাছে ভরা রয়েছে এবং আকাশ নীল রয়েছে।

ফুলের দোকানের দৃশ্য যেখানে গাঁদা ফুল জবা ফুল আরো অনেক রকমের--